লাইট দিয়া আছে সাইড এ ।আরো সুন্দর সুন্দর --

এইখেনে তারা মাছি আছে মত্ত কুয়া আছে।

পনরো বিশ টা খাসি হবে।

এইখানে জাল দিয়ে খাবার দিনছে --

আর বেট লাগাবার জন্যও আছো।

এর ভিতর ঘর আছে তিন তলা ঘর।

উপরে পোস্টার আছে। আর পোস্টার আছে ওয়াই লাইট দিয়ে আছে।